কেমন লাগলো বলবেন ple~

আবার একটা ব বলছি শুনুন

হারিয়ে যাবো যেদিন আমি পড়বে আমায় মনে একফোঁটা জল আসতে দিও তোমার চোখের কোণে

সেদিন যতই ডাকবে আমায় দেবনা আমি সাড়া

হয়ে যাবো সেদিন আমি নীল আকাশের তারা

আরও একটা ছোট্টো কবিতার মতো আছে যেটা আমি বলছি

শুধু তুমি আছো তাই আমি আছি

দূর হতে আমি তাই তোমায় চোখে দেখে যাই

শুধু একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো পাই

আর দেখছি আর একটা দুটো আছে আমার কাছে আমি আপ মম পড়ে আপনাদেরকে বলছি

তোমার কথা ভেবে আমার দিন কেটে যায় তোমার মুখ ভেসে ওঠে স্বপ্নের পর্দায়

তোমায় নিয়েই স্বপ্ন দেখি তোমার ছবি মনে আঁকি তুমি আমার মনের মাঝে মিষ্টি কোকিল পাখি

আরও একটা ছোট্টো একটা আছে দেখি সেটা আপনাদের কেমন লাগে জানাবেন

তার আকাশে মেঘের বাসা সাদা মেঘে নীল মেঘ কালো মেঘ আর একটা মেঘ ভালোবাসা

তাতে ছিল আর আবেগ

তার বাগানেই ফুল মেলা লাল ফুল হলুদ ফুল সাদা ফুল ফুলের মাঝে সারা বেলা সুগন্ধে সাদা বেকুল

হারিয়ে গেছি অনেক কিছুই সকাল থেকে রাত হারিয়ে গেছে পাশাপাশি আঁকরে আঁকরে ধরা হাত

হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন

কিছু স্বপ্ন চিরকাল থেকে যায় কিছু উত্তর আজও মেলা না কিছু কথা আজও মনে পড়ে কিছু স্মৃতি চোখে জল আনে

মরেও মরেনা কিছু আশা তাইতো আজ হারিয়ে গেছি অনেক কিছুই আশা

আরেকটা ছোট্টো কবিতার মতো আছে যেটা ম শুনলে ভালো লাগবে

আমি একটা দিন চাই আলোয় আলোয় ভরা আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া

আমি একটা ফুল চাই সুন্দর সুবাসে ভরা আর একটা ভালো বন্ধু চাই সবার চেয়ে সেরা

এছাড়া আমিও দেখি আ ছোট্টো ওপর কী আছে সেটা বলে শোনানোর জন্য যদি মনে হয় আপনাদের ভালো লাগে তো সেটা ভালো লাগবেই

তোমার জন্য রইল আমার স্বপ্নে ভেঁজা ঘুম একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম

তোমার জন্য রইল আমার দুষ্টু চোখের ভাষা তোমার মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা

Good evening আমি রিয়া, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? বাহ

আপনি কি জন্য call করেছেন? আ আমি কি সেটা জানতে পারি? বাবা, আপনি এত রাগ করে কেন কথা বলছেন? আমি কিছু খারাপ বললাম কি?

আহ ঠিক আছে ঠিক আছে বলছি। আর দেখুন তো এ একটু আমার নতুন girlfriend হয়েছে, ঠিক আছে? একটা ঝাক্কাস গান

caller tune আপনি কি caller tune activate করতে চাইছেন?

Okay তো caller tune activate করার জন্য কি করতে হয় আপনার কি সেটা জানা আছে? যদি জানতাম তাহলে আপনি আপনাকে call করতাম? মানে কি কথা বলে কে জানে? কে বসিয়ে রেখেছে আপনাকে ওইখানে ACর হাওয়া খেতে? okay আহ caller tune activate করতে আপনি আচ্ছা আপনি কোন গানটা activate করবেন? সেটা কি আপনি choose করে রেখেছেন?

actually দেখুন আমাদের এখানে প্রচুর list আছে তো প্রচুর list আছে গানের। তো তার সঙ্গে তার code ও রয়েছে। তো আপনি যদি choose করে নেন কোন গানটা আপনি activate করবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাকে guide করে দিতে পারি কিভাবে আপনি activate করবেন? হম, না না আমি বলছি।

আপনি check করুন, আমি call করেছি, ঠিক আছে? এক minute আরে কান পেটে আসছে মুখে আসছে না। এখনই তো ভাবলাম। এখনই ভাবলাম দারুন গান। বাংলা গান আছে তো? বাংলা গান? হ্যাঁ, অবশ্যই আছে বাংলা section এ যান, আপনি বাংলা গান নিশ্চয়ই পাবেন। okay ওই যে এখন জুবিনার এই জুবিন না জুবিন না জুবিন না ওই কি নটিয়াল না কি আছে কি নাম? হ্যাঁ বলুন জুবিন নোটিয়েল। হ্যাঁ একটা গার্গ আছে, ওর গার্গের এখন গান অনেক আগে শুনেছি। ওই একটা বাংলা গান আছে না ওর, যে ওই কি আরে, ওই বাংলা গানটা বলছি, আরে বলুন আপনি ওর একটা বাংলা গান। sir আপনি একটু confirm করে আহ বল ⁓ জানালে আমাকে ভালো হয়। এরকম

দিতে পারবো না, আমাকে code না বলা অব্দি আমি আপনাকে information কিছু দিতে পারবো না। ওই ওই কি করে ভুলে থাকবো তোকে, আমার girlfriend এর জন্য।

আ sir আপনি কি আহ notice করেছেন আপনার কাছে যখন message গেছিলো বা caller tune activate করার জন্য, তো এগুলোর তো সবার একটা করে code হয়। তো আপনি কি check করেছেন যে এই code টা কত? মানে এই গানটার code টা কত? না না, আমার কাছে কোনো massage ফ্যাসাজ আসেনি। আমি জানি প্রত্যেকটা SIMএ প্রত্যেকটা network এই যেটা রয়েছে color tune থাকে। আচ্ছা, Okay sir আমি কি আপনার কাছে দু minute সময় নিতে পারি? আমি check করে system এ check করে আপনাদের জানাচ্ছি. এই গানটার code টা কত?

হ্যাঁ, sir আমাকে একটু time দিন, আমি আপনাকে check করে জানাচ্ছি। call কেটে দেবেন না তো? অনেক কষ্ট করে পেয়েছি, সত্যি বলছি। মানে শালা যখনই হ্যাঁ sir আমি check করে দেখলাম এই caller tune টার আপনি যেটা গানটা activate করতে চাইছেন এটার code টা হলো eight nine আহ তো sir আপনি কি activate করতে চান? আপনি করে নিতে পারবেন নিজে না আপনাকে guide করতে হবে?

আপনি করলে যেটা হবে আমি guide করে করলেও সেই একই জিনিসই হবে, আপনার first যখন আপনি activate করবেন তার একটা charges লাগবে প্লাস আপনার monthly একটা charges লাগবে। আহ যেটা first time activate করতে charges লাগবে সেটা আর second time থেকে লাগবে না। শুধু monthly আপনার তিরিশ টাকা করে charges লাগবে আর first time যখন আপনি আ গানটা activate করবেন তখন পনেরো টাকায় charges লাগবে।

আচ্ছা, তার জন্য আপনাকে balance আ রাখতে হবে আপনার phone এ। charges গুলো কাটার জন্য। যদি আপনার phone এ balance না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা caller tune টা activate হবে না।

আপনি আমার phone টা check করুন তো, কত balance আছে দেখুন। তিন হাজার টাকার উপরে balance আছে Okay sir, আমি check করে নিচ্ছি. আপনি একটু hold এ থাকুন। আমি

আমার girlfriend কে call করতে হয়, ঠিক আছে? তিন হাজার টাকার উপরে balance আছে আমার। হ্যাঁ sir আমি আহ যেটা দেখতে পাচ্ছি আপনার eighty five rupees আছে, balance, আ তো হ্যাঁ sir আপনি আ করতেই পারেন আপনার caller tune activate টো সেই ক্ষেত্রে আপনাকে আপনার write message option এ গিয়ে

মানে সব যদি আমিই করবো তো company আপনাকে কি জন্য বসিয়ে রেখেছে AC র হাওয়া খাওয়ার জন্যে? sir এখানে option আছে যেটা আপনিও activate করে দিতে পারেন বা আমিও এখানে activate করতে পারি। sir আপনি যদি চান যে আমি activate করে দিই সেই ক্ষেত্রে আপনি আমাকে permission দিলে আমি obviously আপনার number এ activate করে দেবো। সে তো ঠিক আছে। না আমি যা কিছু বলছি, আপনি করে নিন। এটা করুন, আপনি করে নিন। আরে ভাই আমি যদি নিজে থেকেই করতে পারতাম ঠিক আছে, তাহলে আমি গিয়ে আপনাকে

আমাদের আমরা এখানে যারা বসে আছি customer care agent রা তাদের কিন্তু এরকমভাবে permission দেওয়া হয় না, যে নিজেরা আমরা যা ইচ্ছা কিছু করতে পারি with the customer তো সেই ক্ষেত্রে customer যদি আমাদেরকে আ permission দেয় আমরা তার caller tune টা activate বা যে কোনো কিছুই হোক আমরা activate করে দিতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা permission এর দরকার পড়ে customer এর কাছ থেকে। আ সেইটুকু বলো যে আমাকে permission দাও, তো আমি permission দিচ্ছি, তো তুমি করো। না সব সময় বলছো গান code বলছি আপনি check করুন। caller tune activate করুন, code বলছি

sir আমি কি আপনার caller tune টা activate করে দেবো? আ তা আমি একটা কথা শুনতে পাইনি যে কত টাকা মানে কাটবে, কত টাকা কাটবে? আ হ্যাঁ বলে দিচ্ছি যখন আমি first time activate করবো তার জন্য একটা charges লাগবে সেটা হচ্ছে পনেরো টাকা। আর তারপরে যখন প্রত্যেক মাসে আপনার balance কাটা হবে, আ caller tune এর জন্য সেটা তিরিশ টাকা করে কাটা হবে। তিরিশ টাকা পনেরো টাকা পঁয়তাল্লিশ টাকা, বলছি আমি এই কি করে ভুলে থাকবো তোকে গান টো করবো ঠিক আছে? তো এইটা সবাই শুনবে না আমার

না না তাহলে করবো না। ও অন্য লোকের জন্য অন্য গান, আমার girlfriend এর জন্য একটা শুধু special ওই শুধু গানটা শুনতে পাবে ওইরকম করো। পয়সা

এরকম কোন option নেই আমাদের কাছে, যেখান থেকে শুধু caller tune একজনের জন্য পারবেন। এরকম কোনো option তো আমাদের কাছে নেই, যদি caller tune এ আপনি activate করেন তো প্রত্যেকেই শুনতে পাবে। ও ও তাই মানে নেই এইরকম? sir হয় অ্যা যদি আপনি চান তাহলে করতে পারেন but সেই ক্ষেত্রে কিন্তু charges আরেকটু বেশি লাগবে। আপনি যদি সেই offer টা accept করতে চান তাহলে, আমি আপনাকে charges গুলো বলে দিতে পারি। একজন specially করতে পারবে।

হ্যাঁ special number এর জন্য activate হবে, সেই ক্ষেত্রে charges টা কিন্তু বেশি লাগবে। okay মানে special তো আমার girlfriend এর জন্য একটি গান করে দাও। আর যেটা রয়েছে অন্য লোকের জন্য অন্য গান, ঠিক আছে? অন্য লোকের জন্য আপনার পছন্দের একটি গান, তা আপনাকে offer দিলাম।

আমি তো আমার পছন্দের এইভাবে গান করতে পারি না সেক্ষেত্রে আপনি আমাকে যেটা permission দেবেন আমি সেটাই করবো। sir আপনি যদি একটা special কারোর জন্য গান activate করাতে চান আর অন্য number এর জন্য যদি আপনি আরেকটা গান activate করতে চান সেই ক্ষেত্রে কিন্তু charges গুলো বেশি লাগবে আর monthly যে টাকাটা কাটা হবে সেটাও কিন্তু বেশি লাগবে। আরে ভাই টাকার চিন্তা নেই।

Okay sir তাহলে আপনি আপনার আহ যে number টার জন্য একটা special গান আ আপনি আ চাইছেন caller tune করতে, তো আপনি number টা আমাকে একটু kindly জানাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এক minute , এক minute , এক minute মনেই আছে আমার, ঠিক আছে শুধু last এ number টা ভুলে যাই আমি, ঠিক আছে? one, two, three, four, five six sir আসতে sir এক minute , হ্যাঁ, one, two, three,

four, five six? হ্যাঁ double nine double nine double nine double nine , okay

আ sir এই গানটার জন্য এই এই number টার জন্য আপনি ওই code eighty nine এর গানটা activate করাতে চাইছেন, তাই তো? code ওটা আমি জানি না ওই নোটিয়ারের গান। ওই কি করে ভুলে থাকবো তোকে?

sir আমি আপনার এটা activate করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি আপনাকে charges টা আরেকবার জানিয়ে দি। তখন আমি activate করবো আপনার number থেকে forty five rupees কাটা হবে, শুধু এই number টা একটা special গান, একটা special number এর জন্য। যখন আপনি activate করবেন Forty five rupees কাটা হবে, ঠিক আছে? তো sir আমি কি activate করতে পারি? আপনার নামটা কি বললেন আরেকবার বলবেন তো? sir আমার নাম রিয়া। তখন থেকে বলছি আরে ভাই করুন, টাকার জন্য চিন্তা নেই, করুন। শুধু একটাই কথা বলছি. একটাই কথা বলছে করতে বলছি আমি তো okay okay okay okay okay sir আমি আপনার number এ এই number টাতে activate করে দিচ্ছি। sir আপনি কি আপনার call টা এক second এর জন্য hold এ রাখতে পারি? এক second এর জন্য, হ্যাঁ এক second এর জন্য রাখুন। okay sir call টা hold এ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। Sir আপনি আপনার number এ check করতে পারেন Message এসছে একটা, যেখানে আপনি দেখতে পাবেন এই নাম special একটা number এর জন্য আপনার special call tone activate হয়ে গেছে।

আ আ balance থেকে amount ও deducted করা হয়েছে। না first এ ওই message টা পেয়েছি আর message পাইনি। caller tune has been activated successful এটাই তো?

দেখুন আপনার balance ও deduct করা হবে। হ্যাঁ সের আরে টাকার ঠিক আছে কাটুক। টাকার জন্য আপনাকে ভাবতে হবে না। আ okay sir next যেটা ছিল সেটা হচ্ছে আপনি আরেকটা caller tune activate করাতে চাইছেন তো আ সেটা কোন caller tune টা আপনি activate করাতে চাইছেন একটু kindly জানাবেন? ওই সেই বলে না এই কে call করার জন্য ধন্যবাদ। আপনার call টি এখনই receive করবেন. Busy আছে, হয় না? নামে নামে ধরে যেটা বলে phone করিতে অনেকে।

ওই নাম দিয়ে যেটা হয় যে রাজুকে call করার জন্য ধন্যবাদ। উনি খুব তাড়াতাড়ি আপনার call টা receive করে আপনার সাথে

okay okay তো sir এইটার code টা আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন আমি check করে নিচ্ছি এই code টা

হ্যাঁ hold এ রাখার জন্য ধন্যবাদ sir এই caller tune এর code টা হলো আপনার fifty six, আ তো আমি এই caller tune টা sir আপনার number এ activate করে দিচ্ছি আরেকবার আ তো sir তার জন্য আপনার কিন্তু fifteen rupees extra charges আরো একবার কাটা হবে sir আমি কি করবো?